গেট -টিও খুব সুন্দর গাড়ি ফারি তো খুব সুন্দরভাবে রাখা যাবে এখানে।

সবুজ সবুজ পাতা দেখা যাচ্ছে তার মধ্যে খুব সুন্দর একটি জাগা |

গাছ গুলো তো খুব সুন্দর লাগছে দেখতে |

একটা লাইব্রেরী আছে লাইব্রেরী -টার মধ্যে খুব সুন্দর সাজানো হয়েছে তার মধ্যে মনে হচ্ছে সরস্বতী পুজোর আয়োজন করা হয়ে--

এখনও পুজো সেরে উঠতে পারেনি । পুজোর আয়োজন চলছে ।

এটা একটা রোড । তো-ও বাস পাস চ --

হেলমেট সব নিয়ে কাকা কোই যাচ্ছেন কিছু একটা হাঁটতে হাঁটতে।

তোমার যতসম্ভব এটা গঙ্গা। একটা পাথরের মধ্যে খুব সুন্দর জায়গা দিয়ে একটা ছবি তুলেছে। কচুরিপানা দেখা যাচ্ছে। ওপার দেখা যাচ্ছে খুব সুন্দর। আকাশ কোনটা কোনটা জল কিছুই বোঝা যাচ্ছে না। এত সুন্দর ছবিটা এসছে।

ওপেন রাস্তায় বাইকটা রাখা রয়েছে ফাঁকা --